C এবং C এ নেস্টেড ইফ এবং সুইচ স্টেটমেন্টের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে নেস্টেড ইফ স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে
আমরা এটি একটি উদাহরণের সাহায্যে করব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং উবুন্টুতে জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
প্রথমে আমরা শিখব যে একটি উদাহরণের সাথে নেস্টেড ইফ এবং সুইচ স্টেটমেন্ট কিভাবে লেখে
আমি ইতিমধ্যে প্রোগ্রাম লিখেছি
চলুন একবার দেখি
এই প্রোগ্রামে আমরা পূর্ণসংখ্যার সীমা যাচাই করা শিখব
লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম nested ifসি
এখন কোড ব্যাখ্যা করি
এটি আমাদের হেডার ফাইল
এটি আমাদের মেন ফাংশন
মেন ফাংশনের ভিতরে আমরা দুটি পূর্ণসংখ্যা ভ্যারিয়েবল x এবং y ঘোষিত করেছি
এখানে আমরা ব্যবহারকারীদের 0 থেকে 39 এর মধ্যে একটি সংখ্যা প্রবেশ করার অনুরোধ করেছি
আমরা ব্যবহারকারীদের থেকে ইনপুট হিসেবে y এর মান নেই
এটি আমাদের ইফ কন্ডিশন
এখানে আমরা যাচাই করব ই10 0 কিনা শর্ত সত্য হলে আমরা প্রিন্ট করি যৌ হেভ এন্টার্ড a নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 0 9
এটি আমাদের এলস ইফ কন্ডিশন
এখানে আমরা যাচাই করি যে ই10 1
শর্ত সত্য হলে আমরা প্রিন্ট করি যৌ হেভ এন্টার্ড a নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 10 19
এই এলস ইফ কন্ডিশনে আমরা যাচাই করি যে সংখ্যা 20 29 এই সীমার মধ্যে কি নয়
এবং এখানে আমরা দেখব যে সংখ্যা 30 39 এই সীমার মধ্যে
এটি আমাদের এলস কন্ডিশন
উপরের সকল শর্ত ভুল হলে আমরা প্রিন্ট করি নাম্বার নট আইএন রেঞ্জ
এবং এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
এখন প্রোগ্রাম এক্সিকিউট করি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
এক্সিকিউট করতে লিখুন জিসিসি স্পেস nested ifসি স্পেস হাইফেন o স্পেস নেস্টেড
Enter টিপুন
ডট স্লাশ nested লিখুন
Enter টিপুন
আমরা দেখি Enter a নাম্বার বেতভীন 0 টো 39
আমি 12 লিখব
আউটপুট যৌ হেভ এন্টার্ড থে নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 10 19 হিসাবে প্রদর্শিত হয়েছে
আরেকটি সংখ্যা লেখা যাক
আবার এক্সিকিউট করি
আপ অ্যারো কী টিপুন enter টিপুন
আমি এইবার 5 দেবো
আমরা আউটপুট যৌ হেভ এন্টার্ড থে নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 0 9 হিসাবে দেখি
কন্ডিশনাল এক্সিকিউশন অন্যভাবে ও করা যেতে পারে
সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে
এটি কিভাবে হয়েছে দেখা যাক
আমরা সুইচ ব্যবহার করে একই প্রোগ্রাম দেখবো
আমি ইতিমধ্যে প্রোগ্রাম খুলে ফেলেছি
আমাদের টেক্সট এডিটরে ফিরে যাওয়া যাক
আমি পূর্ববর্তী প্রোগ্রামে এটি ব্যাখ্যা করেছি
সুতরাং আমরা সুইচ স্টেটমেন্টে এগিয়ে যাবো
এখানে আমরা ইনপুট ভাগ করি যা হল ই10 এবং ফলাফল x ভ্যারিয়েবলে সংরক্ষিত হয়েছে
যার মানে ভাগফল x এ সংরক্ষিত হবে
ভাগফলের সাহায্যে আমরা সংখ্যার সীমা চিহ্নিত করতে পারি
এখানে আমরা সুইচ কমান্ডকে বলি যে যাচাই করা ভ্যারিয়েবল হল এক্স
এটি হল কেস 0
কেস 0 যথেষ্ট হলে আমরা প্রিন্ট করি যৌ হেভ এন্টার্ড থে নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 0 9
কেস যথেষ্ট হলে লুপ থেকে বেরোতে আমরা ব্রেক যুক্ত করি
আমাদের প্রতিবার লুপ ব্রেক করা প্রয়োজন
কারণ এক সময়ে শুধুমাত্র একটি শর্ত সত্যি হতে পারে
এটি কেস 1
কেস 1 এর মানে হল যদি x এর মান 1 হয়
আমরা প্রিন্ট করি যৌ হেভ এন্টার্ড a নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 10 19
এটি হল কেস 2
এখানে আমরা প্রিন্ট করি যৌ হেভ এন্টার্ড a নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 20 29
এবং এটি হল কেস 3
এখানে আমরা যাচাই করি যে সংখ্যা 30 39 সীমার মধ্যে কি নয়
এটি ডিফল্ট কেস
উপরোক্ত কেসের কোনটিও যথেষ্ট না হলে ডিফল্ট কেস নির্ধারিত করে যে কি করা প্রয়োজন
এখানে আমরা নাম্বার নট আইএন রেঞ্জ প্রিন্ট করি
এবং এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে যাই
জিসিসি স্পেস switchসি স্পেস o স্পেস সুইচ লিখুন
Enter টিপুন
switch লিখুন
Enter টিপুন
0 থেকে 39 এর মধ্যে একটি সংখ্যা লিখুন
আমি 35 লিখব
আউটপুট যৌ হেভ এন্টার্ড থে নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 30 টো 39 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন আমরা দেখবো যে C এ প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করে
টেক্সট এডিটরে ফিরে যান
লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম nested ifসিপিপি
এখানে লজিক এবং ইমপ্লিমেন্টেশন হল একই
এখানে কিছু পরিবর্তন আছে যেমন হেডার ফাইল stdioহ্ এর স্থানে আইওস্ট্রিম হিসেবে আছে
আমরা এখানে ইউসিং স্টেটমেন্ট অন্তর্ভুক্ত করেছি
ইউজিং নেমস্পেস এসটিডি
প্রিন্টফ এবং স্ক্যানফ এর স্থানে কাউট এবং সিআইএন ফাংশন লিখেছি
আপনি দেখতে পারেন যে C প্রোগ্রামে আমাদের বাকি কোড একই
কোড এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
g স্পেস nested ifসিপিপি স্পেস o স্পেস নেস্টেড1 লিখুন
Enter টিপুন
nested1 লিখুন
Enter টিপুন
0 এবং 39 এর মধ্যে একটি সংখ্যা লিখুন
আমি 40 লিখবো
আউটপুট নাম্বার নট আইএন রেঞ্জ হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন C এ সুইচ প্রোগ্রাম দেখি
টেক্সট এডিটরে ফিরে আসুন
এখানেও লজিক এবং ইমপ্লিমেন্টেশন হল একই
আপনি দেখতে পারেন যে হেডার ফাইল হল আইওস্ট্রিম
এখানে এটি ইউসিং স্টেটমেন্ট
এবং আমরা কাউট এবং সিআইএন ফাংশন পরিবর্তন করেছি
বাকি কোড আমাদের switchসি প্রোগ্রামের অনুরূপ
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
g স্পেস switchসিপিপি স্পেস o স্পেস সুইচ1 লিখুন
Enter টিপুন
switch1 লিখুন
Enter টিপুন
0 এবং 39 এর মধ্যে একটি সংখ্যা লিখুন
আমি 25 লিখবো
আউটপুট যৌ হেভ এন্টার্ড থে নাম্বার আইএন থে রেঞ্জ ওএফ 20 29 হিসাবে প্রদর্শিত হয়েছে
এখন আমাদের স্লাইডে ফিরে যাই
আমরা সুইচ এবং নেস্টেড ইফ স্টেটমেন্টের তুলনা করা দেখবো
সুইচ স্টেটমেন্ট এক্সপ্রেশনের ফলাফল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে
নেস্টেড ইফ স্টেটমেন্ট রান করে যদি এক্সপ্রেশনের ফলাফল সত্যি হয়
সুইচে ভ্যারিয়েবলের বিভিন্ন মান আমরা কেস হিসাবে ব্যবহার করব
নেস্টেড ইফে ভ্যারিয়েবলের প্রতিটি মান আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে
সুইচ স্টেটমেন্ট শুধুমাত্র পূর্ণসংখ্যার মান যাচাই করতে পারে
নেস্টেড ইফ পূর্ণসংখ্যা এবং ভগ্ন উভয় মান যাচাই করতে পারে
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি নেস্টেড ইফ স্টেটমেন্ট উদাহরণস্বরূপ এলসে ifই100 সুইচ স্টেটমেন্ট উদাহরণস্বরূপ সুইচ এবং নেস্টেড ইফ এবং সুইচ স্টেটমেন্টের মধ্যে পার্থক্য
নির্দেশিত কাজ হিসাবে কর্মীর বয়স 20 থেকে 60 এর মধ্যে যাচাই করার জন্য একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspokentutorialorgWhat is a Spoken Tutorial এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ